এখানে দেখা যাচ্ছে একটা কনস্ট্রাকশন সাইড যেখানে একটি পুরোনো সিঁড়ি দেখা যাচ্ছে।

আহ প্রাচীর রয়েছে ছোট করে আহ জলাশয় টির চারধারে প্রাচীর নেই কিছু কিছু ধারে প্রাচীর রয়েছে।

টির সামনে একটি দরজা দেখা যাচ্ছেদুপাশে ছোট ছোট জানলা রয়েছে। ওপরেও এক দুটি জানলা রয়েছে।

রয়েছে একজন আহ মেয়ে-এ চুল খুলে দাঁড়িয়ে আছে। এখানে কিছু কিছু মহিলারা ঘোমটা দিয়ে --

এটি একটি অনুষ্ঠান বাড়ির খাওয়ানোর জায়গাদূরে চেয়ার রয়েছেএকটা ডাস্টবিন রয়েছেএকটি ফ্যান রয়েছে।

সামনে একটি ফাঁকা জায়গা দেখা যাচ্ছে দূরে একটি হোয়াইট কালারের বিল্ডিং তার পাশে--

আহ উম এবং একটি কাঁচের আ-আ-আহ গ্লাস দেখা যাচ্ছে দূরে কিছু বসার জায়গা রয়েছে।

ছাদ দেখা যাচ্ছে যেটি রে লোহার রেলিং দিয়ে ঘেরা।

এবং একটি গোল কালার -এর অ্যা গোল ফুটো দেখা যাচ্ছে কিছু চৌক ফুটো দেখা যাচ্ছে বিল্ডিং -এর--

গায়ে রে আহ রেড কালারের গেঞ্জি আহ প্যান্ট হচ্ছে গিয়ে নীল জিন্স ।

চুল গুলো একটু উস্কো খুস্কো সে একটি ব্রীজের ওপর দাঁড়িয়ে আছে। এই সাইড -এ জলাশয় দেখা যাচ্ছে। জু দূরে গাছ এবং ওপরে আকাশে মেঘ দেখা যাচ্--

আহ- খড়খড়ি জানলা রয়েছে সামনের জায়গাটি সম্পূর্ণ রূপে খোলা এই সাইড এও বিল্ডিং দেখা যাচ্ছে।

অ্যা অ্যা গার্ড রয়েছে একটি গাড়ি আসছে যেটির সামনেটা অ্যাশ কালার এর।

এখানে কিছু ভদ্রমহিলারা মাথায় ওড়না দিয়ে--